অনেক চেয়ার টেবিল সাজানো রয়েছে ।

হোটেল -টা অনেক বড়ো মনে হইতেসে ।

এইটা কোনো ফসল মাঠ।

সিনারি -টা খুব সুন্দর লাগতেছে দেখতে।

এইটা একটা ঘরের মধ্যে কোনো পশু পাখির ছবি দিয়ে খুব সুন্দর করে সাজানো রয়েছে।

গেটের ভিতরে আবার বিল্ডিং -ও আসে।

কোনো দর্শনীয় স্থান হবে ।

উপরে মনে হয় কোনো কিসু--

ছাধারন ভাবে তৈরি না।

অনেক বড়ো একটা জায়গা ।

গেট -টা অনেক উঁচু ।